ক্সফিগ ব্যবহার করে ফীডবেক ডায়াগ্রাম তৈরীর এই কথ্য টিউটোরিয়াল এ আপনাদের স্বাগত জানাই
ব্লক ডায়াগ্রাম তৈরির উপর কথ্য টিউটোরিয়াল এ আমরা এই ডায়াগ্রামটি তৈরি করেছিলাম
আমরা একে ব্লক টিউটোরিয়াল হিসাবে উল্লেখ করব
দয়া করে এই টিউটোরিয়াল শুরু করার পূর্বে ব্লক টিউটোরিয়ালকে ভালো মত বুঝে নিন
এই টিউটোরিয়াল এ আমরা ব্যাখ্যা করব এই পৃষ্ঠায় প্রদর্শিত এরকম ব্লক ডায়াগ্রাম কিভাবে বানাবো
আমি ক্সফিগ সংস্করণ ৩২ প্যাচ স্তর ৫ ব্যবহার করব
আমরা blockfig এর সঙ্গে শুরু করব যা ব্লক টিউটোরিয়াল এ বানিয়েছিলাম
Xfig এ যাওয়া যাক
ফাইল চয়ন করা যাক তারপরে ওপেন করুন
এন্ট্রি বাক্সের মধ্যে আমরা ব্লক যোগ করব এবং ওপেন টিপব অথবা blockfig এ ডবল ক্লিক করব
ফাইল এ সেভ এএস অপশন প্রয়োগ করে আমরা এই ফিগারকে ফীডবেক নামে সেভ করব

আমাদের কাছে এখন feedbackফিগ ফাইলটি আছে
Grids এর উপর ক্লিক করে গ্রিডস রাখব
ক্যানভাস উপরে বা নিচে করার জন্যে ডানদিকের স্ক্রল বার ব্যবহার করুন
প্রতিটি মাউস বোতামের ভূমিকা উপরে ডান দিকে দেখানো হয়েছে
এই ভূমিকা কর্মকান্ডের উপর নির্ভর করে
উদাহরণস্বরূপ আমরা মাউসকে উল্লম্ব স্ক্রল বার এ নিয়ে যাব
বাম বাটন এর পাশের মন্তব্যটি লক্ষ্য করুন
আমি এটি প্রদর্শন করার জন্যে মাউস সরাতে পারব না কারণ যদি আমি কার্সারকে স্ক্রল বার থেকে দূরে সরিয়ে নিয়ে যাই তাহলে বাটন এর ভূমিকা বদলে যাবে
বাম বাটন ক্যানভাসকে উপরে নিয়ে যাবে এবং ডান বাটন নিচে নিয়ে আসবে
আমরা বাম বা ডান বাটন ক্লিক করার পরিবর্তে সেন্টার বাটন এ টিপতে পারি এবং মাউস ধরে রেখে ক্যানভাসকে টেনে উপরে বা নিচে করতে পারি
ঠিক একই ভাবে আপনি উপরের স্ক্রল বার ব্যবহার করে ক্যানভাসকে বামডান দিকে নিয়ে যেতে পারেন
আমি এখন মিডল বাটন এ ক্লিক করে এবং ক্যানভাসকে ধরে এবং টেনে বাক্সকে কেন্দ্রে আনব
যেই আমি মাউস ছেড়ে দেব বাক্স কেন্দ্রে চলে যায়
আসুন এখন এই ব্লক থেকে শুরু করে আমরা ফীডবেক ডায়াগ্রাম তৈরি করি
এই বাক্সকে কপি করি
বাক্সে ক্লিক করুন এবং তা নির্বাচন করুন
মাউসকে নতুন স্থানে নিয়ে যান এবং টিপুন
এখন কিছু লেখা স্থাপন করি
টেক্সট বক্স এ ক্লিক করব যা বাম দিকের প্যানেল এ T দ্বারা নির্দেশিত হয়েছে
লেখার আকার নির্বাচন করুন
মাউসকে ভ্যেলু বক্স এ নিয়ে যান এবং ১৬ লিখুন
সেট বাটন টিপুন
অ্যাট্রিবিউটস প্যানেল থেকে টেক্সট জাস্ট বাটন টিপুন
সেন্টার এলাইনমেন্ট অথবা কেন্দ্র বিন্যাস চয়ন করুন
প্রথমে বাক্সের কেন্দ্রে টিপি
দুঃখিত আমি সঠিক স্থান চয়ন করিনি
কার্সার দূরে সরানোর জন্য আমি একটি ভিন্ন জায়গায় টিপব
তারপর আমি সঠিক জায়গায় টিপব
কন্ট্রোল এই লেখা টি এখন লিখুন এবং মাউস টিপব
এখন আমরা তীর সহ আরো কয়েকটি লাইন আঁকতে চাই
পলিলাইন বাটন নির্বাচন করুন
অ্যাট্রিবিউটস প্যানেল থেকে অ্যারো মোড বাটন নির্বাচন করুন এবং দ্বিতীয় বিকল্পটি নির্বাচন করুন
অ্যারো টাইপ বোতাম এবং একটি অ্যারো হেড বা তীরের মাথা টিপব
একটা বিন্দুতে টিপব যেখান থেকে আমরা লাইন শুরু করতে চাই
আমাদের যে লাইনের দরকার তার শেষে মাউসকে নিয়ে যান
এখন মধ্যম মাউস বাটন দিয়ে সেখানে টিপুন
তীরযুক্ত একটি লাইন তৈরী হয়েছে
আমি একটি বৃত্ত স্থাপন করতে চাই
বাম দিকের প্যানেল থেকে সার্কেল ওন থে লেফ্ট চয়ন করব
আমরা একে প্রথম বাক্সের বাঁদিকে স্থাপন করব
মাউস টিপুন
যেই আমরা মাউসকে দুরে নিয়ে যাব বৃত্ত বড় হয়ে যাবে
যখন আমরা সঠিক আকার পেয়ে যাব মাউস টিপব
ওহো আমি যতটা চেয়েছিলাম তার চেয়ে বৃত্ত বড় হয়ে গেছে
আমি একে উপরে দেওয়া এডিট বাটন ব্যবহার করে undoআন্ডুকরতে পারি
বাম দিকের প্যানেলের ডিলিট বাটন ব্যবহার করে আমরা এই বস্তুটি মুছে ফেলতে পারি
আসুন এখন এটা করা যাক
ক্রস হেয়রস এর সঙ্গে একটি কঙ্কাল প্রদর্শিত হবে
সমস্ত বস্তুর সমস্ত মূল বিন্দুগুলি প্রদর্শিত হবে
ক্রস হেয়রসকে সেই মূল বিন্দুতে নিয়ে যান যা একটি বৃত্তকে ইঙ্গিত করে এবং টিপুন
এ ক্ষেত্রে যদি কখনো কোনো জিনিস ভুলক্রমে ডীলিট হয়ে যায় চিন্তার কোনো প্রয়োজন নেই
আপনি এটা undoআন্ডুকরতে পারেন এডিট বাটন টিপুন এবং মাউসকে টিপে রেখেই উন্ডো তে নিয়ে যান এবং মাউসকে ছেড়ে দিন
যদি কিছু বস্তু ঘনিষ্ঠভাবে স্থাপিত থাকে তাহলে তাদের চয়ন করতে অসুবিধা হতে পারে
জুম বৈশিষ্টের মাধ্যমে আপনি সহজে এর সমাধান করতে পারেন
বাম দিকে উপরের ভিউ বোতামটি টিপুন ওটা ধরে রাখুন এবং যেকোনো একটি জুম অপশনকে বেছে নিন
জুম টো ফিট থে canvas এ এসে মাউস ছেড়ে দিন
এখন বস্তুগুলির মধ্যে পার্থক্য করা সহজ হয়ে যাবে
আমি এখন বৃত্তকে ডীলিট করছি
আনজুম করছি
স্ক্রল বাটন ব্যবহার করে আমি চিত্রটি মাঝে নেবো
আমার ডিলিট চিহ্নটি সক্রিয় রাখা পছন্দ নয় কারন ভুলক্রমে অন্য কিছু ডীলিট হয়ে যেতে পারে
আমি অন্য যে কোন বাটন নির্বাচন করে একে পরিবর্তন করতে পারি
আমি বাম বৃত্ত চয়ন করব
আমি পুনরায় বৃত্ত আঁকব

আমি এই লাইন থেকে অন্য আরেকটি লাইন যোগ করতে চাই
এই জন্য আমরা প্রথমে লাইনে ডট দেবো
বাম দিকের প্যানেল থেকে লাইব্রেরি তে ক্লিক করুন
গ্রন্থাগার স্থুপাকৃত করা বই দ্বারা চিহ্নিত হয়েছে
একটি ডায়ালগ উইন্ডো খুলবে
লাইব্রেরির পাশে এই বলবে যে নোন লোডেড তার ওপর টিপুন এবং ধরে রাখুন
উপলব্ধ লাইব্রেরির একটি তালিকা প্রদর্শিত হবে
মাউসকে লজিক লাইব্রেরি তে নিয়ে যান এবং ছেড়ে দিন
স্মল dot এর উপর ডবল ক্লিক করে নির্বাচন করুন
ডায়ালগ উইন্ডো বন্ধ হবে
পছন্দ করা ছোট ডটের সাথে আমরা ক্রস হেয়ারও দেখতে পাবো
কার্সার টিপে ডটকে লাইনের উপরে রাখুন
কার্সার এবং ছোট ডট আবার দেখা যাবে এবং এটির অর্থ হলো এই যে আমরা এটিকে অন্য স্থানেও স্থাপন করতে পারি
আমরা অন্য কোন স্থানে ডট স্থাপন করতে চাই না
আসুন মাউসের ডান বাটন টিপে এটি বন্ধ করি
ডান বাটন আন্ডু অপারেশনকাজ করে
এই ক্ষেত্রে ডট নির্বাচন করা সরিয়ে দেওয়া হয়েছে
চলুন এই ডট থেকে বৃত্ত পর্যন্ত একটি রেখা আঁকা যাক
পলিলাইন নির্বাচন করি
উল্লেখ্য অ্যারো মোড এবং অ্যারো টাইপ এর জন্যে প্রথমে যে নির্বাচন করা হয়েছিল তা মনে রাখা হয়েছে একটি সেকশনের মধ্যে ক্সফিগ প্যারামিটার এর মান মনে রাখে
ডট এ টিপুন
মাউসকে নীচে নিয়ে যান এবং টিপুন
মাউসকে বাম দিকে ঘোরান যতক্ষণ না বৃত্ত এর নীচ পর্যন্ত যাচ্ছে
টিপুন
মাউসকে বৃত্তে নিয়ে যান এবং এখন মধ্যম মাউস বাটন টিপুন
কপি দ্বারা বৃত্তের বাম দিকে আরো একটি রেখা তৈরী করি
Xfig এর উপরের বাম দিকে কোণায় ফাইল বাটন ব্যবহার করে এবং সেভ নির্বাচন করে এই ফিগার সেভ করি
এখন ফাইলকে এক্সপোর্ট করা যাক
ফাইল বাটনকে আবার টিপি এবং এক্সপোর্ট নির্বাচন করি
ল্যাঙ্গুয়েজ এবং তারপরে পিডিএফ নির্বাচন করি
আমরা feedbackপিডিএফ ফাইল পাবো
ওপেন feedbackপিডিএফ এই কমান্ড এর মাধ্যমে ফাইলটি খুলি
এখন আমাদের কাছে ব্লক ডায়াগ্রাম আছে যা আমরা চেয়েছিলাম
আমরা আমাদের উদ্দেশ্য সম্পন্ন করে ফেলেছি
আপনাদের জন্যে একটি কাজ আছে
ব্লক এর স্থানে বিভিন্ন বস্তু তৈরী করুন
রোটেট এবং ফ্লিপ এর মত অন্য অপারেশন চেষ্টা করুন
feedbackফিগ ফাইলটি এডিটর এ দেখুন এবং বিভিন্ন অংশগুলি সনাক্ত করুন
লাইব্রেরির ব্যবহার করে সম্পূর্ণরূপে পৃথক ব্লক ডায়াগ্রাম তৈরি করুন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
আমি কৌশিক দত্ত এই টিউটোরিয়াল টি অনুবাদ করেছি
এতে অংশগ্রহন করার জন্য ধন্যবাদ